তাই অনেকগুলি স্টিল -এর গ্লাস দেখানো হয়েছে। নিচে স্টিল -এর গ্লাস -এর উপর আবার স্টিল -এর গ্লাস থাক থাক করে সাজানো হয়েছ--

এটাই একটি বড়ো বাড়ির দেখানো হয়েছে। বাড়িটির সামনে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে ।

এবং স্টেজে বহু লোকজন দাঁড়িয়ে আছে।